জিমের মেঝেটি ধূসর কালার -এর পাশে একটি মেয়ে দাঁড়িয়ে আছে।

সম্ভবত এটি একটি বাস ও ট্যাক্সি স্ট্যান্ড এর ছবি যেখানে অনেক বাস ও ট্যাক মানেচারচাকা গাড়ি দেখা যাচ্ছে।